আমি এখানে একটি পার্ক দেখতে পাচ্ছি।

আমি এখানে একটি ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছি।

এবং ফুলের ছড়াগুলির রং লাল এবং অইন্য ফুলের ছড়াগুলির রং হলুদ রংয়ের।

এবং এই টাওয়ারগুলোতে অনেক কারেন্টের সিস্টেম লাগানো আছে।

আমি একানে একটি গঙ্গা দেখতে পাচ্চি ।

আমি এখানে একটি ইনস্টিটিউট দেখতে পাচ্ছি এবং ইনস্টিটিউটের বাইরে একটি বডিগার্ড দাঁড়িয়ে আছে।

এবং ইনস্টিটিউটের উপরে একটি সাইনবোর্ডও লাগানো আছ--

বাম ছাইটে একটি সাইনবোর্ড রাখা আছে।

এবং একটি লোক বেগুনি কালারের পোশাক পড়ে মোবাইল টিপছে এবং ঘরটির কালার সাদা রংয়ের।

যেটির উপরে একটি টেবিল ফ্যান আছে।

এবং এটির মইধ্যে লেখা আসে সেফ ডি নেট ।

আমি এখানে একটি ব্যাঙ্ক দেখতে পাচ্ছি।

এটির নাম হল এইচ_ডি_এফ_সি ব্যাঙ্ক ।

এবং আরো কয়েকজন লোক এবং মহিলা ও লোকও দাঁড়িয়ে আছেন।

আমি এখানে একটি গর দেখতে পাচ্ছি।

যেটির রং হল সবুজ কালারের এবং ঘরের উপরে দুটি লাইট দেখা যাচ্ছে।

আকাশের মইদ্যে সানলাইট দেখা যাচ্চে।

পিছনে সী নীল এবং সাদা রঙ্গের অনেকগুলো বেলুন একসাথে রাখা আছে।

আমি এখানে একটি মার্কেট দেখতে পাচ্ছি।

এবং এর ব বাইরে একটি সবুজ রঙ্গের বালটি রাখা আছে।

পিছনের মইধ্যে তিন চারটি ছাইনবোড লাগানো আছে।

এবং একটি অনেক বড় আকারের এবং ওইন্যটি এই গাভীটির বাচ্চা।

আমি একানে একটি বিদ্যালয় দেকতে পাচ্চি।

বিদ্যালয়ের রাস্তার সাইডে কয়েকটি ছোট ছোট চারাগাছের গাছ চারাগাছ লাগানো।

যেটিকে ক্রেন বলা হয় এবং ক্রেনটির মইধ ভিতরে একজন লোক আছে।

এবং জিন সেন্টারের উপরে দুটো ফ্যান লাগানো আচে ।

এবং জলগুলোর চারিদিকে পাকৃতিক কিছু দৃশ্য দেখতে পাচ্ছি।

গাছের মধ্যে ছোট ছোট ফুলের গাছও দেখা যাচ্ছে এবং উপরে একটি নারিকেল গাছও দেখা যাচ্ছে।

আমি এখানে কয়েকজন লোক একসাথে দেখতে পাচ্ছি।

এবং সিলিন্ডারের রংগুলি লাল।

আমি একানে একটি দোকান দেখতে পাচ্চি।

যেটির নাম হলো মনোরঞ্জন ট্রেডার্স